এগুলো জাহাজে করে এক দেশ থেকে অন্য দেশে রপ্তানি করা হবে ।

এটি একটি ফল এবং ড্রাই ফ্রুটস -এর দোকান দেখা যাচ্ছে কলা রয়েছে--

এবং ওষুধের দোকানের পাশ দিয়ে অনেক মানুষ হেঁটে চলেছে।

এটি একটি রিজিওনাল সেন্টার । এটি কলকাতায় অবস --

সে একটি বাচ্চাদের স্লিপ খাওয়ার দোলনাও রয়েছে।

এটি একটি বুক সেন্টার বিশাল বুক সেন্টার এখানে শুধুমাত্র বই নয় বিভিন্ন ধরণের--

দূরে একটি ট্যাঙ্ক দেখা যাচ্ছে। পার্ক -এর চারিদিকে আলোর ল্যাম্প দেখা যা--

উম হচ্ছে জমি তদারকি করছেন এবং বিল্ডিং -এর পরিকল্পনা করছেন--

বাড়ি গড়ে উঠেছে এবং এখানকার পরিবেশ অত্যন্ত ঘিঞ্জি।

এখন দেখা যাচ্ছে এখানে চারজন কাস্টোমার দাঁড়িয়ে আছে ।

এখানে দোকানের জামার কোয়ালিটি খুবই ভালো। সেই কারণে এই দোকানে খুবই ভিড় হয়।

এখানে দেখা যাচ্ছে একটি গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে এবং সেখানে--

এই উপলক্ষ্যে রং-বেরঙের বেলুন এবং--

একটি গ্যারাজ -এর ছবি। একজন ব্যক্তিকে গ্যারাজ -এর ভিতরে গাড়ি চালাতে দেখা যাচ্ছে।

দূরে একটি চার্চ দেখা যাচ্ছে। চার্চ - টি খুব সুন্দর। চার্চ - টির রাস্তায় --

এখানে ওপরে দেখা যাচ্ছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক আর নিচে রয়েছে বিধাননগর পৌর নিগম।

লোকজন ব্রিজ -এর ওপর দিয়ে সেই লঞ্চ -এর দিকে যা--

এখনো পর্যন্ত কোনো খরিদ্দার না আসার কারণে দোকানদার খবরের কাগজ পড়ছেন।

তো তার কোনো আপনজনদের সঙ্গে এখানে এসেছিলো।

রিকশা থেকে খানিক দূরে দুপাশে দুটো স্কুটি -ও দাঁড় করানো রয়ে--

প্রায় সমস্ত ধরণের ওষুধই পাওয়া যায়। এছাড়া বেবি ফুড প্রোটিন পাউডার এন্টিসেপটিক ।

এবং চার্চ -টিতে প্রতিদিন সন্ধ্যেবেলায় প্রচুর মানুষের ভিড় জমে ।

এই মুহূর্তে ব্যাঙ্ক -টি খালি হলেও--

এবং দোলার মধ্যেও অনেক মানুষ বসে আছে।

এবং প্রত্যেক দিন প্রচুর শিশু এই উদ্যানটিতে এসে খেলা করে।

গামের সমস্ত মানুষ নিজস্ব সুবিধা অসুবিধা নিয়ে--

চার্চ টি খুবই সুন্দর।